কি বললেন এ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 মনে হয় এটা ভালো choice এর সময় আর কি ঢাকাতে ছিলাম তো আমি তো ওরা আসে datwe change মানে পার হয়ে গেসলো পরে ওই college এ দিয়ে exam নিলো চলে গেলো choice এ এটা যে যে বর্তমানের জনব্যবস্থাতে আছে হুম চারিদিকে রাজনীতি দুর্নীতি আগামী বছর সরকার কি এটাই থাকবে যদি change চেঞ্জ হওয়ার সম্ভাবনা আসে হুম উনি যতদিন বেইচ্যা আছেন ততদিন এখন আল্লা জানে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 আসলে হ্যাঁ আশা করা যাযে না এমনিতে ছাড়বেনও না হম আসলে ধরেন যে আমরা ধরেন যে বলতাছি সেইকার খানের সরকার ভালো না অন্য সরকার চায় pmv চায় কিন্তু ধরেন যে bmp সরকার যখন ছিল তখনও কিন্তু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 অনেক এটা ঠিক কিন্তু যে একদমই যে সবাই উনি যে একদমই ধরেন যে ভালো সেরকমও কিছু না সবারই দোষ আছে বুঝছেন তো ধরেন যে সবথেকে better হয় নতুনভাবে দেশটা তা যেন যেকোনো ছেলের হাতে যায় কোনো পুরুষ লোকের হাতে যায় সবথেকে ভালো

ওইটা কে আর হবে দাঁড়াবে কে সমস্যা নাই আবার দিনতো রাইত আমাদের এইভাবেই যাবে এই দুর্নীতি রাজনীতির মাঝখান দিয়েই যাবে সাধারণ public আর কিবা করবে হচ্ছে আমরা না খায়ে মরে গেলেও সরকারের দেখার দরকার নাই গত রোজার মধ্যে একটা লোকের কাছে সাংবাদিক গেছে বুঝছেন মানে দোকানে তো উনি আর কি বলতে চাইছে যে সাংবাদিককে আমরা ভালোই আছি আমাদের এভাবে বলতেছে যে আমরা ভালোই আছি আমরা ঠিকমতো খাইতেও পারতেছি তিন বেলা আমাদের কোনো সমস্যা নাই আপনার সরকারকে যাই বলেন আমরা অনেক সুখে আছি আমরা সরকারকে এই নিয়ে কোনো tension করার দরকার নাই উনি যেভাবে দেশ চালাচ্ছে চালাইতে দাও কোনো সমস্যা নাই আমরা খায়ে আছি বেঁচেও আছি হ্যাঁ এরকম আর কি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 ভালো আছে কথাটা না বললেও একটু উপায় নাই উহ তুমি তোমার school এ পড়াশোনা করছো কোন schoolssc দিচ্ছ আমি classssc দিয়েছি আমি বেলঘড়িয়া school তো চেনেন তার মানে আমাদের dynamic career কি coaching হতো আমি মানে inter exam এ যে ওই

হা কালকের পরের দিন result হম আসা যাক ভালো কিছু আশা করা যাক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 শার্দুল ভাই একটু আগে message দিল আম দেখা যাক কি হয় মানে ধরেন যে result আমার যদি আল্লা না করুক কোনো কারণ বশত খারাপ হয় আল্লাই অনেক কষ্ট করি আমি তো শেষ

হম গতবছরে তো ধরেন যে সরকার গণহারে A positive দিলো তাও যদি আমাদেরও দেয় এবারটা আর যদি ঐরকমটা না হয় দেখা যাক কি করে

আসল ঠিক ভেবে চলা আমার বোন ছিল আমার কিছু cousin ছিল অনেকে ধরেন যারা উম ওতো অনেক ভুল কাজ করছে আমার অনেক senior আপুরা ছিল যারা মনে করেন যে medical engineering এগুলো target করে আছে যে পরীক্ষা দিবে দেওয়ার পরে গালা জায়গায় চলে যাবে তাদের তো পরীক্ষা হইলো নটা বাজতেছিলো কারণ দেখা যাইতেছিলো result খারাপ ছিল যার কারণে interview result এ A positive দেয় নাই তাদের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 Autopass এই Auto pass নিয়ে আবার অনেক কত কি ইয়া হলো না কি যেন জিজ্ঞাসা করছিলো আপনি কি তাহলে এটা কত সালের ঘটনা আঠারোতে

বিশে বাইশে বাবা এতো বছর হয়ে গেলো autobus stand টা ওইরকম যাক তও তাদের ভালো হইছে A positive পাইয়ে গেছে সবাই হম প্রত্যেক বাসে যাওয়ার চেয়ে autobus এর system গুলাই ভালো হয়তো এখানে খাতাও দেখা লাগতো না আর কি মানে লোকদের ভালো হতো হ্যাঁ দিয়ে এরকমটা কে করতেছে তাই না তো সেদিন শুনা হলো না মানে চাকরি করে মানে ভবিষ্যতে কি করার আশা আছে তুমার দেশে তো ধরেন দেশে চাকরিত হবেই না সরকারি চাকরির আশা করিই না আর এখন আর যে ইচ্ছা আছে এই ভার্সিটিতে admission নিয়ে যদি ভালো একটা subject পাই পড়ার ইচ্ছা আছে যে computer scence engineering এ বা কেন chemical engineering পড়ার হ্যাঁ যদি আল্লা যাতে ভাগ্যে লেখে রাখেন তারপরে IL test করে বিদেশে চলে যাওয়ার আর ওখানে যারা যে masters complete করে citizenship নিয়ে ওখানে থাকার তারপর দেখা যাক কি হয় স্বপ্ন তো অনেক বড়ো দেখে ফেলছি না স্বপ্ন বড়োই দেখতে হবে ছোট স্বপ্ন দেখলে হবে না বড়ো স্বপ্ন দেখলে কোনো একদিকে তো হবেই সব কে যেন বলছে যে স্বপ্ন দেখলে ছোট দেখবা না স্বপ্ন দেখলে বড়োই দেখবা বড়ো স্বপ্ন দেখবে এবার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 প্রচুর কারণ এইটার উপরে ধরেন পুরা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

তো মাশাল্লা এর মধ্যে আবার গাড়ি ভাড়াও কতগুলা গেছে সেই বন্ধুর বাড়ি থেকে হাফ রাস্তা থেকে কম দূরে না বেশ টাকা বুঝাইতেছে মানে আমার regular চল্লিশ টাকা করে গাড়ি ভাড়া লাগতো হ্যাঁ আমি ওই দোয়া করি pray করি যেন result ভালো হয় আপনি কি honours complete করেছেন নাকি

কোন year বললাম না আপনি আমারে আপনি আপনি কইরা বলবেন না আপনিই বোরো আমিই ছোটো আর আপনি আমারে আপনি আপনি করে বলবেন কি কয় কোন class হইবো এবার

আমি এরকমি মানে জানিনাতো তারপরে ওই সবার সাথে ঐভাবে কথা বলি ছোট বড়ো আমি তো সেদিনই তো বললাম আমার জন্য আপনি কম result বের হবে আর আমার তো result বের ই হয়নি আমি শুরু করতেছি তারপরেও আপনি আপনি ঠিক যাছে এই কথাগুলা বলি আপনি বলেন সমস্যা নাই আমি তুমিই বলি

তাবাড়িয়া girls sorry তাবাড়ীয়া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 না NS এ না Girls এ

আমি আমি

আমিও আজকে first গেলাম মানে ওই যার কথা ছিল নবীনবরণ অনুষ্ঠান হলো তো এক দুই তারিখ থেকে খেলা শুরু হয়ে গেছে আজকে গেছিলাম year টা আপনাদেরও যে exam সহায়িকা মারা গেল শুনছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ কে মারা গেছে একটা মানে ডাক্তারি মহিলা হ্যাঁ হ্যাঁ গলায় দড়ি নিয়ে মারা গেছে এরপর আমাদের বাসার হয়ে বাসার নাকি

না না ওটা তো জানিনা শুনলাম just মানে আরও দপ্তরে একটা খালাম্মা আছে তো উনি বললো যে মেয়েটা নাকি অনেক ইয়ে ছিল মানে রাগ করে নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে

ঐতো মাত্রে মানে কলেজে মাত্র পাশ দিয়ে এই দুইটা বছর হম full দুইটা ববছরে আমি পাঁচদিন গেছি তার থেকে আরো দুই একদিন বেশি হইতে পারে এর বেশি হবে না

না না দশ দিন হবে না সাত আট দিন এরকম হবে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 first এর exam দি second year উঠছি second year এ ওঠার exam ই দিনি একেবারে direct পড়তেছি বোর্ড পরীক্ষায় target ছিল যে

exam hall এ বস থাকতে শার্দুল ভাই message কইরাছে ভাইরে শিখায়ে দেন পরে তো target করলাম বোর্ড পরীক্ষা অনেক কষ্টের পরে তানভীর ভাই এসেছিলেন না তানভীর না coaching এ পড়ায় তো উনি আমাদের পড়ায় তো সকালে তো computer class করায় হম নাই অনেক কষ্ট করছে বেচারারা এখন তো তো হ্যাঁ তাহলে

শেষ হয় নাই আবার বলবো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

য়াআলাইকুম আসসালাম কেমন আছেন আপনি? আলহামদুল্লিলা ভালো আপনি কেমন আছেন আলহামদুল্লিলা আমিও আছি আহ ভালোই তবে একটু অসুস্থ

হম এই জি weather change এর কারণে মনে হয় একটু উম সর্দি আছে ঠান্ডা সর্দি আহ আছে উম মাথা ব্যাথা আর কাশিও আছে

আচ্ছা কি এটা কি আপনার regular হয় regular বলতে মানে যখনই শীত ঠান্ডা পড়ে পরে বা weather change হয় তখন এরকম হয় আপনার আমার আসলে একটু ঠান্ডার problem আছে আহ আমার migraine plass penis এ problem আহ ঠান্ডার আরকি যত উম অসুখ বলেন তারপর হচ্ছে উম গলায় হচ্ছে ফুলে টা কিন্তু আমাদের জানা ভাষায় tonsil ফুলে বলে তো আহ ঠান্ডার কারণে আমার problem হয় plus এখন তো Weather আহ খুব ভালো একটা না সকাল একরকম দুপুর একরকম মানে সকালে গরম শীত তো দুপুরে গরম এ রকম যার কারণে মনে হয় উম একটু অসুস্থ হয়েছি তারপরেও এই দু দিন দেখছি দেখা আর দু এক দিন যদি আহ না কমে দু এক দিনে তাহলে কোনো একটা doctor এর সাথে concern করতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের সে যাই হোক কেন এখন যে রোগী হোক না কেন আমাদের আসলে চিকিৎসকের পরামর্শটা নেওয়া উচিত তার সাথে দেখা করা এবং তাদেরকে জানানো যেমন কি কি সমস্যা হচ্ছে কেননা বড় বড় সমস্যাটা হয়তো এটা বড় কোন সমস্যার উপসর্গ হতে পারে এর জন্য আমাদের উচিত যে আহ ডাক্তারকে দেখানো বা কনো কেউ কোন জানানো যে কি হচ্ছে এবং আমাদেরকে সেই

হয় না আর যদি আমরা বেশি গ্রহণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন পার্শপ্রতিক্রিয়া দেখা যেতে পারে এবং এইটার কারণে অন্য সমস্যা দেখা যেতে পারে তাই আসলে আমাদেরকে উম যে সতর্ক থাকতে হবে আর recently হচ্ছে আহ উম আছে যদিও আমার দুটা dodge নেওয়া আছে এখনো নেওয়া হয়নি আহ তারপর সতর্ক থাকতে হবে zee news এ দেখলাম আবার নতুন সমস্যা হচ্ছে নতুন একটা আসুক ছড়ানোর কারণে বাচ্ছাদের যদিও বেশি হচ্ছে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 তো টুক টাক আমার prescription এ এখন খাওয়া হচ্ছে ঔষুধ উম তারপরে যদি না কমে তাহলে হচ্ছে না কিছু doctor এর সাথে concern করতেই হবে যাই হোক আপনার আহ পরিবারের সবাই কেমন আছে জি আলহামদুল্লিলা ভালো আছে তবে আপনি যে যখন এই শীতের তো শারীরিক পরিবর্তন আসা পরিবেশ সদস্যদের মতো খুবই change আসছে লোক জন সাথে সাথে প্রচুর পরিমানে change আসতেছে দেখা যাইতেছে যে তাদের সাথে মিসতেচে আহ

আহ হম আসলে ঠান্ডার কারণে আহ অধিকাংশ মানুষ আহ শরীরে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দেয় বিশেষ করে এই যে এই ধরণের weather একটা হচ্ছে একটানা ঠান্ডা থাকে সেটা শরীরে adjust করে না আর হচ্ছে এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম তাই না তো তার কারণ বসতো এটা বেশি হচ্ছে আহ বিশেষ করে পরিবারে যদি কোনো অসুস্থ ব্যাক্তি আহ ব্যাক্তি থাকে dibetise বা high pressure এর heart এর problem থাকে এদেরকে সতর্ক থাকতে থাকা উচিত আর হচ্ছে

তাহলে আমাদেরকে প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে তাই পরিশ্রম করতে হবে এবং প্রচুর পরিমানে হাটা হাটি করতে হবে তবে আমরা শারীরিক fit বা সুস্থ হতে পারবে বুজছেন হ্যাঁ আসলে শরীরের immunity বাড়াতে হবে আর যতটা পারা যাই বেশি শাক সবজি খেতে হবে একদম authentic আহ যেটা খেতে হবে যাদের হম কেনা hybrid শাক সবজি যতটা পারা যাই avoid করতে হবে আহ আর প্রত্যেক দিন খাবার তালিকায় immunity যাতে strong হয় এই ধরণের খাবার খাওয়া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 যে বাজারে যে অবস্থা প্রত্যেকটা জিনিস যে পরীমনিক chemical use এ করা হয় যার কারণে recently আমার হচ্ছে cancer রোগটা খুব বেশি বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ রোগ বালাই ও ওষুধের কারণে আমাদের আরো এই গুলো বেড়েই চলেছে ধীরে ধীরে ছোট রোগের জন্য দেখা যাচ্ছে রোগের কারণে এটা আমাদের শরীরে প্রবেশ করছে

আহ যে বেগুনের যে contoversy বলতে বেগুনের cancer এর উপাদান পাওয়া গেছে বেগুনে তো পাওয়া যাইনি বেগুনে যে pleasure সেগুলোর জন্য আসলে আহ cancer হয়ে থাকে cancer আসলে অনেক গুলো sector নিয়ে হয়তো একটা হম কোনো কারণ নিয়ে হয় না আর হচ্ছে গ্রামে আমার নিজের এক বোন আপন বোন মারা গেছিলো recently cancer patient ছিলেন এছাড়াও আমিও দেখলাম গ্রামে আরো তিন আমার গ্রাম যখন বেশি বড়ো না ছোট একটা কিন্তু ওই ছোট্ট গ্রামে আরো তিন জন মানুষ cancer patient মানে তাদের চলতেছে অনেক রোগ running patient আরকি আহ এখন অল্প বয়স্ক ও একজন আছে একজন বৃদ্ধ আছে একজন মধ্যে বয়স্ক তো আমাকে বিষয়টা খুবই হতাশ করতেছে হঠাৎ করে এত cancer কেন যে বেড়ে গেল আমি মানে খুব খারাপ লাগে বিষয়টা নিয়ে আরকি ও সরকারেও কি বলবো সরকারের যে সাস্থ আর সেবা দেওয়ার যে বিষয়টা

সেটা আপনি হ্যাঁ সেটা ঠিক বলেছেন cancer কথা যেটা বললেন হ্যাঁ cancer আসলে একটা মহামারী আকার ধারণ করেছে cancer টা আসলে আমার পরিবারের একটা বিশাল আকার টেনেছে আর মো মা cancer উনি মারা গিয়েছেন তা অনেক বছর আগে তখন বহু লোক দেখতে এসেছে cancer আমাদের সমাজে সবার মধ্যে ছড়িয়ে পড়তেছে আমাদের আসলে উচিত যে সবারি বিষয়গুলো নিয়ে দেখার জন্য আমাদের নিজেরা যদি খুবই আগ্রোহ না হলে হয় তো সবাইকে অকাল মৃত্যুর দিকে হ্যাঁ ইদানিং মানে তো অনেক আগে থেকেই হচ্ছে কিন্তু ইদানিং এত বেশি cancer হচ্ছে সবার আমি আহ মানে আমার কেন জানি মনে হচ্ছে হয়তো এত বেশি cancer patient কেন বেড়ে যাবে বলো plus হচ্ছে cancer এর treatment বলেন একমাত্র একটাই আছে জাতীয় হোস হাসপাতাল আছে মহাখালীতে পুরো bangladesh চৌষট্টি জেলার মানুষ ওখানে যাই খুব বাজে একটা অবস্থা মানে আহ একবার বলছে দেড় বছর নিয়েছি দায়িত্বে চিকিৎসা করতে তো ওখানে দেখেছি আহ ওখানে same মানে পুরো দুর্নীতিতে ভরা ওখানে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 হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো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 হ্যাঁ হ্যাঁ সাস্থটা খুবই বাজে একই তো এ রকম হতেছে এই ছাড়া পাশাপাশি আরো কিনি দেখা যাই যে hospital সরকারি hospital গুলির সামনে বিভিন্ন দালালদের গুরুত্ব আছে বিভিন্ন দালাল তৈরি হচ্ছে যারা মনে করেন ডেকে এখান থেকে কোনো ভাবে পাশে বিভিন্ন ছোট খাটো ওই যে privet chamber গুলো এই chamber করে রাখে যে chamber গুলো হচ্ছে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 হম হ্যাঁ আসলে সেই শিক্ষা একটা সে মানে sorry সাস্থ একটা সেবা দেওয়ার জিনিস তাই না উহ কিন্তু এখানে ব্যাবসাটাও চলে আসে বিশেষ করে যখন private clinic যাবেন আপনি তো আমার মায়ের ও একটু problem হয়ে ছিল heart একটু না বেশ ভালোই problem হয়েছে heart এ ring পড়িয়েছে তো যেখানে আমি প্রথম doctor সাথে দেখা করতে যাই মানে প্রথম প্রথম heart এর অসুখ ধরা পড়বে আর সমস্যা দেখা দেয় কি তখন যাই আমাকে doctor বলে হম ঠিক আছে test করতে দেবে doctor আমাকে জিজ্ঞাসা আহ তোমার budget কত ঠিক আছে তা বলাম

মানে test করতে দেবে

তো তুমি আমার উপর রেগে গেছে হা মানে আমি তাকে সম্মান দিয়ে কথা বলতেসি না সে সেটা বোঝাতে চাইছে পরে বলাম sir আপনার যত যেটা যেটা দেবার দরকার আপনি দেন আমি পারলে করবো না পারলে করবো না

হ্যাঁ ব্যায় বহুল তো অবশ্যই এই হচ্ছে ডাক্তার দের অবস্থা ব্যায় বহুল তো আছে plus যদি doctor এর ব্যবহার না ভালো হয় doctor যদি kind না হন patient এর প্রতি patient এর স্বজন দের প্রতি সেটা তো আরো অনেক বেশি বাজে অবস্থা তাই না হ্যাঁ অবশ্যই আর একটা জিনিস যেকানে যদি ভুলে যাই সেটাতেই মায়েরা ও বোনেরা ব্যাবস্থায় অত্যান্ত কি তাদের কে একই ব্যাবস্তা নিতে বলে কি নিতে পারবে না উম জি ভাইয়া আপনি কি অসুস্থ আপনার কথা জরাইয়া আসছে জি আমি বলতেসি হ্যাঁ সাস্থ সাথীতে আমাদের দিতে কেন না সাথে সাথী কে হচ্ছে তাদেরকে দেখাচ্ছে যে বিভিন্ন অসুখ এর মাধ্যমে বা অনেক গুষ এর মাধ্যমে তাদেরকে চাকরি গুলো দেয় হচ্ছে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে মেধাবী কোনো কেও ঢুকতেছে না তাই না মানে যে তার যার কোনো যোগ্যতা নেই সেরকম মানুষও সেখানে হ্যাঁ সেটাই তাই আরকি আমি যাচ্ছি আসলে সরকার করতেছে অবকাশ এগুলি করতেছে ঠিক আছে ভালোই পাশাপাশি বোধাই তফাৎ দেখলো ভালো হয়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 অবশ্যই অবশ্যই এই সাস্থ সাথী মনোযোগ দেন তাহলেই সুস্থ নাগররিক সুস্থ নাগরিক যদি না জেগে উঠে তো দেশের কোনো তা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 অনেক উপকৃত হবে মানুষ আহ দিন যাই দিন চাই অনেক মানুষ আমি দেখেছি খুব বাজে অবস্থা তারা যখন চিকিৎসা চালায় সাহায্য নিয়ে নিয়ে চালায় doctor রা nurse রা plus ভালো patient থাকে তারা সবাই তাদেরকে সাহায্য করে সেই সাহায্যে টাকা দিয়ে তাদের আসলে সাহায্য পাই ঠিক আছে তো

এই বিষয়টা যদি hospital একটু কাছে হয় বা নাগালে হয় তাহলে তাদের চিকিৎসা করতে সুবিধা হবে তারা মানুষিক ভাবে সুস্তি পাবে ভুগান্তি টা একটু কম হবে

অবশ্যই এবং আজকে আপনার সাথে অনেক গুরুত্ব পূর্ণ যে আমাদেরকে অন্তত পরামর্শ গুলো দিয়েছেন যেটা আপনি পারলেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাইয়া আজকে এই পর্যন্ত থাক আহ সুস্থ থাকবেন ভালো থাকবেন okay পরের বাড়ে বিস্তারিত ভাবে কথা হবে

Hello আজ আমি মেলাদের ক্লাসে গিয়াছিলাম, ওখানে অনেক কিছু শিখলাম নতুন যিনি ছিল খুবই ভালো এবং আমার খুব ভালো লেগেছে। ওখানে ma'am আমাদের আজকে মামিরা এসেছে সকালে, সেটাও আজ শুনতে চাইবে আ~ আমি তিনটা try করলাম। আমি জানি না ওখানে গেলে আমার সব কিছু ভালোমত হয়, কিন্তু বাড়িতে যখন করি উম কিচ্ছু ঠিক হচ্ছে না, সবই ভুলভাল হচ্ছে। আশা করি যে একদিন ভালো করে বিভিন্ন design YouTube থেকে নিয়ে ma'am কে ভাল করে করে picture পাঠাব। জানি না কতদিন time লাগবে তার জন্য। তবে best করছি। যাতে একদিন করতে পারি তাই practice করবো। আর একটা দিদি আমাদের সাথে শিখতে আসে, সেই দিদিটা শিখতে আসে এবং সে বলল যে